এই দোকানটিতে একটি টি_ভি চালু এবং সব বন্ধ.

এক শ্রমিক মাথায় গামছা বাঁধছে .

অন্য শ্রমিক পাথর ভাঙছে .

পাশেই এক বড়ো মাল বহণ গাড়িও রয়েছে .

পাহাড়ের সামনে কতগুলি বাড়ি আছে.

পাশ দিয়ে একটি সিঁড়ি উপরে উঠে গেছে .

রুমটিতে দুইটি বিছানা রয়েছে।

ছবিটিতে একটি ট্রের ওপর দুই কাপ কফি রয়েছে.

কলেজটির সামনে দুইটি গেট রয়েছে.

এটি কোনও এক গাড়ি পার্সের দোকান .

এটি কোনো এক দোকানের ছবি।

দোকানটিতে আপেলসহ কিছু ফল রয়েছে.

ছবিটিতে একটি সোফা দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি নদীর।

নদীর মাঝে কিছু মানুষ বেলুন নৌকায় ভাসছে.

নদীটির ওপরে পাহাড়ের গা ঘেসে একটি রাস্তা রয়েছে সেখানে কিছু গাড়ি রয়েছে.